রঙিন কাপড় দিয়ে ঘেরানো -ও রয়েছে।

একটি গুয়ার গাছও পাতা দেখা যাচ্ছে।

কয়েকটি লোক দাঁড়িয়েছে একটি রোক বসে রয়েছে।

এখানে একটি বিদ্যালয় দেওয়া আছে বিদ্যালয়টির রঙ সাদা অথবা নীল রঙের একটা বর্ডার দেওয়া আছে।

জানলা দেওয়া আছে জানলাটির রং খয়েরি।

হলুদ রঙের গাড়ির ভিতরে কিছু লোক রয়েছে।

বসে আছে কয়েকটি হরিন গাছপালা খেতেছে।

অনেক কিছুই দেওয়ালের মধ্যে টাঙ্গানো রয়েছে।

পাতা ছিঁড়ে গেলে জোড়া লাগানোর জন্য আটা দেখা যাচ্ছে।

দেওয়ালের মধ্যে কিছু টাঙানো রয়েছে।

লোকের হাতে একটি মোবাইল রয়েছে।

দোকানের মধ্যে কাপড় টাঙানো রয়েছে।

এখানে একটি মোবাইলের উ লাল রঙেল প্যাকেট রয়েছে।

ঘরটি বিভিন্নরকম জিনিস দিয়ে সাজানো রয়েছে।